টোটো আমরা সাধারণত যে বাইপাস গুলোতে বেশিরভাগই আমরা দেখে থাকি এখানে একটি টোটো দেখা যাচ্ছে যেটি নতুন।

এটা আমরা একটি শহরে চলাকালীন যে আমরা সাইডে যে বড় বড় বাড়ি বড় বড় বিল্ডিং গুলো আমরা দেখে থাকি আমরা রোড কার দেখে থাকি যেটা রোডের সাই --